এরপরে হচ্ছে গিয়ে অপুর্ব, আহ and যদি অভিনেত্রী কথা বলা হয় তাহলে obhiously আহ মুস্তাফিজ miss তিশা and then মির্জা বির্জু এই দুজন কে আমার এই চার জন কে দারুন ভালো লাগে. হম মীর্জা বিন recently খুব সুন্দর acting করেছে. আগে কি ছিল জানিনা but এখন উনি খুব continuously সুন্দর acting করেছে, হ্যাঁ প্রচুর different character play করছে, আমি

হ্যাঁ মায়াশালিক দেখেছি. খুব মজা লেগেছে আমার দেখে.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 হ্যাঁ খুবই cute, সাবিয়া আমান সম্ভবত এবং আমি আজকে বের করলামএবং আমি আজকে দেখলাম ও কিন্তু একটা আহ কি জানি fair and glow এর add এ একটা model ছিল. আজকে বের করলাম আমার কাছে ওকে খুব ভালো লেগেছে, এত নতুন একটা মেয়ে এত সুন্দর অভিনয় করেছে মানে মনে হচ্ছে না যে ওর অভিনয় খুব smoothly রোলটা play করছে,

খুব খুব smoothly মনে হচ্ছে যা হচ্ছে actually ওই বয়সে তো এটাই ঠিক

আহ গতকাল গত পরশু দিন একটা series যে release পেয়েছে, the silent দেখছি, আমিও ভাবছিলাম এটা দেখব, আমি এটা তো ছয় পর্বের, আমি এখন পর্যন্ত দুটো পর্ব শেষ করেছি, তিন নম্বর পর্বে এসেছি, বুঝিনি আর একবার, মানে এটা কি বিঙ্গোতে দেখাচ্ছে. বিন যে বিঞ্জ যেই, না এটা হচ্ছে বিন যে platform টা আছে সেই platform এ free তেই দেখতে পাচ্ছে সবাই, ও আচ্ছা আচ্ছা.

এ বছর ওটিতির জন্য ফাটাফাটি, আগামী যে কয়েকটা দিন february থেকে february তো শুরুই হয়ে গেল,

হ্যাঁ আমি দেখেছি এই বছর আহ যেমন হইচইতে একটা অপূর্ব খুব চমৎকার একটা series আসতেছে. যেটার নাম হচ্ছে বুকের মধ্যে আগুন, প্রত্যেকটা মানুষ মনে করছে this story about real hero which is সালমান শাহ, আমাদের সালমান শাহের lifestory নিয়ে একটা series হবে

entertain মানে আমাদের বিনোদন জগতের সম্পর্কে অনেক ধারণা আছে, এটা মানে জ্ঞান নেয় বিনোদন জগত সম্পর্কে, আমি এগুলো নিয়ে সবসময় থাকি, আমার পরিচিত অনেক আছে আমি মাঝেমধ্যে ওটা নিয়ে ঘাটাঘাটিও করি, ও তো বিনোদন নিয়ে আসলে আমার দেশে কিন্তু অনেক কিছু আছে আপু, বিনোদন ভিত্তিক, but আমরা তুলে ধরতে পারছিনা, হ্যাঁ তো এই জিনিসগুলো আমি চেষ্টা করি যে সবাইকে বলতে বা জানাতে যে না

সেগুলোর মান কিন্তু অনেক ভালো, পাশের দেশ-ভারত কিন্তু এত সুন্দর বানাতে পারেনা, ওরা নিজেরাও প্রশংসা করে যে ওদের এত দারুন কাহিনী বা এত সুন্দর উপস্থাপনা,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 আহ আপনি পাশের দেশ ভারতের কথা বলাতে আমার এটা মনে হয়েছে ওরা কিন্তু গোগ্রাসে আমাদের যে series গুলো ওটিটিতে release হয়, হ্যাঁ, হ্যাঁ, ওরা এবার দেখছে এখন এটা, মানে আমার তো মনে হয় যে, ওটিটির এই series গুলো সারা বিশ্বে মানুষ কিছুদিন পরে দেখবে বা পছন্দ করা শুরু করবে, exactly আমারও সেটাই মনে হয়, এবং আমাদের কাজগুলো কিন্তু ভালো হচ্ছে এমন না এই যে যেমন চঞ্চল চৌধুরী চমৎকার একজন actress, ওনার কথা কিছু বলার নাই, উনার একটা series মনে হয় খুব আলোচনায় আছে, যদিও আমার দেখা হয়নি। হ্যাঁ দুটা পর্বই কারাগার, কারাগারের জন্য যে শখ-ই বেশি দিন wait করায়নি আমাদেরকে, that's a great thing, তো দুটো পর্বই হয়েছে খুব ভালো and recently উনি যে আহ কাছে

এখনো, এখনো মানে box ইয়েতে আহ viewers

unfortunately হাওয়া movie টা আমার দেখা. আচ্ছা আরেক জন হচ্ছে recently বেশ ভালো করছে শরিফুল রাজ. ছবি করে বেশ মানে আলোচনায় আসছে, শরিফুল রাজের এই বছর গত বছর তিনটা movie বেরিয়েছে, তিনটা movie একদম super dupper hit এবং সে আসলে বিজয়িনী খুব ভালো কাজ করেছে. হম মানে কিছুদিন আগেও তো কেউ চিনত না হঠাৎ করেই মানে একটা নতুন নায়কের আবির্ভাব.

মানে চিন্তা করে ভাবে, ভেবে তারপরে করে, same জিনিস কিন্তু শিয়া আহমাদও করে, ও নাটক থেকে আসছে কিন্তু ও কিন্তু মোটামুটি ভেবে চিন্তা করে তারপরেই কাজগুলা করে। হ্যাঁ ও তো এখন অনেক popular একজন মানে নায়কের সারিতে প্রথম দিকের নায়কের সারিতে, হচ্ছে ওরা আছে না আসলে প্রথমদিকে নায়কের সারিতে সাকিব আছে। মানে ওকে ঠিক আমার ভালো লাগেনা, এই movie গুলো আসলে আমার দেখতে ভালো লাগে না। মানে এই type এর ঘরোয়া যে মুভিগুলো হয় ওগুলো দেখতে ভালো লাগে, হ্যাঁ শাকিব খান তো number one, ওতো superstar ওনার কথা আলাদা, আমরাতো superstar label এর না, এইজন্য আমরা just এর medium label এর মানুষজনকে পছন্দ করি. সেটা ঠিক বলেছ! ঠিক আছে না কারন নাই দেখে আমরা সেই ভাবে উনার cinema গুলো প্রচুর বড় একটা দর্শক শ্রেণী আছে বলে আজকে ও হচ্ছে এই পর্যায়ে গেছে আমাদের মত দর্শক শ্রেণী ওর আসলে দরকার নেই, আহ উনি যখন গত দুমাস আগে USA থেকে ঢাকাতে back করল ওখানে কিন্তু আমি জানিনা আপনি দেখেছেন কিনা, সংবাদ পত্রগুলো এইভাবে বলছিল সাকিব খানের দেশ করুন, মানে আমরা যেমন উনিশশো একাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে আহ

আমার বাসা উত্তরার দিকে আমি নিজে অবাক হয়ে গেছি, কিরে ভাই এত gym কেন? পরে বুঝছি superstar আসছে দেখে সবাই gym করে রাখছে।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 আমি সাকিবের ছেলে বা মা পাপা। কি হবে আমি জানিনা, যাই হোক এটা actuallypersonal ব্যাপার টা নিয়ে আমরা নাইবা কথা বলি একটা ভালো দিক আসুক উনি superstar তো উনার ইয়ে আছে, প্রচন্ড মানুষজন ওনাকে গ্রহণ করে, ওনার একটা কিছু আমি জানিনা আপনি ওপার বাংলায়যে সব ছবি করেছে সেগুলো আপনি দেখেছেন কিনা! নবাব বলে একটা সিনেমা আছে যেটা উনি ওপার বাংলায় করেছেন, সেখানকার অভিনয় আর আমাদের বাংলাদেশের অভিনয়, এটা যদি দেখেন আকাশ পাতাল পার্থক্য,

চমৎকার অভিনয় করেছেন উনি এখানে,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 আসলেই আসলেই আমিও সেটাই মনে করি,

অনেক ভালো, অনেক ভালো, even আমরা কিন্তু ঠিক মতো ওদেরকে যে পরিমাণে সম্মান দেয়া দরকার, মানে আমি একটা ইন্টারভিউতে পড়েছিলাম একদম recently জয়া হোসেনের একটা অনুগামী সিনেমা বের হয়েছে আপনার recently, হ্যাঁ ওইটা গত বছর বেরিয়ে ছিল, beauty circus আপনি কি দেখেছেন আপু? না beauty circus টা আমি দেখি নাই কিন্তু পড়ছি ওটার সম্বন্ধে যেই পরিমাণ ও পরিশ্রম করেছে beauty circus এর জন্য সেই interview টা পড়ছিলাম। তো পড়ে মনে হল যে না আসলেই খুব ভালো হবে এটা। হ্যাঁ উনি যথেষ্ট পরিমাণ আহ পরিশ্রমতো করেছেই, সাথে circus এর যে act গুলা আছে, উনি without any help সে act গুলো করার চেষ্টা করেছে, এবং একটা interview তে এইরকম আমরা পড়েছি উনি কিন্তু যথেষ্ট সে তো superstar কিন্তু যে দড়ির ওপর সে হচ্ছে লাফাইছে, এটা তো শিখতে হয়েছে, তার মানে ভাবুন কতটা dedication ছিল। খুবই খুবই dedication ছিল. and আমি এতটুকু আশাবাদী যে industry তে এখন recently খুব ঘুরে দাঁড়িয়েছে, এই ঘুরে দাঁড়ানোটা যদি এইভাবে শক্তভাবে থাকে, তাহলে না এই যেহেতু industry তে আবার জীবিত হবে.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

আচ্ছা ঠিক আছে ভাল থেকো, আল্লাহ হাফিস. okay আল্লাহ হাফিস.